এখানে একটা চেঞ্জ আছে একটা দরজা আছে লিখা আছে। উপরে বোর্ড টানানো আছে।

একটা বড় রাস্তা আছে গাড়ি যাচ্ছে গাছ আছে সাদা রঙের গাড়ি আছে আকাশ আছে সাদা রঙে পাশে গাছপালা আছে হলুদ কালার - এর কি বলে ওটা ডাস্টবিন আছে গাছটা সবুজ রঙের ।

তার চেয়ে বড় স্কুল আছে নীল রঙ সাদা রং গাছ আছে অনেক কটা গাছ গুলো বড় বড় আছে সবুজ রঙের সামনে ঝাও গাছ আছে মাঠে ছোট ছোট গাছ হয়ে আছে ।